এখানে গেট টি একটি ভাল্লুক পাখির বা একটি হরিণের চিত্র দেওয়া আছে কিছু বাঁদর গাছ থেকে ঝুলছে।

কয়টি কলা গাছ পোতা আছে দেখতে পাচ্ছি। অনেক ফল নিয়ে ফল রাখা আছে কলা--